এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো আছে।

উম রেলিং দিয়ে ঘেরা আছে সামনে একটা বড় কা--

এই নদীটির মধ্যে একটি ব্রিজ তৈরী হয়ে একটা ব্রিজ রয়েছে।

একটা মহিলাকে ছাতা মাথায় করে ভিতরের দিকে --

এটি একটা ফ্ল্যাট ফ্ল্যাট ।

উম ওপরে প্লাস্টার বা রং-টংয়ের কাজ হচ্ছে।

এতে দেখা যাচ্ছে সামনে একটা --

আহ টা সামনে ঢোকার জন্যও একটা পাকা করা একটা রাস্তা আছে সেই রাস্তার পাশে--

এখানে একটা টে-এ মেয়েকে দেখা যাচ্ছে সে যে --

সামনে একটা জেনারেটর রাখা রয়ে --

তাদের পেছনে একটি ঘর রয়েছে সেই ঘর--

এই দেওয়ালের মধ্যে একটি যিশু খ্রিস্টের ক্রস চিহ্ন রয়েছে।

বুদ্ধদেবের মূর্তি বুদ্ধদেবের মূর্তিটা অনেক বড়।

মাঝখানে এ -দুটো রেলিং করা রয়েছে রেলিং -এর ওপরে টব বসানো আছে।

একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে।

দোকানগুলো এখন সব বন্ধ রয়েছে সামনে একটা--

এ সেই মন্দিরের ভেতর দুট অ্যা এক-ক-টা গেট রয়েছে সা বাইরে দিয়ে এক--

ওয় ওই পার্ট -টা খুব অস্পষ্ট দেখা যাচ্ছে।

ছাদের অপর দিয়ে তোলা হয়েছে হুম নিচে--

বেলু-উন আ-আ লাগানো রয়েছে এটা হচ্ছে দোকানটা নতুন খোলা হয়েছে।